পাশেও বড় বড় গাছ আছে ।

বেশ বড়ও বা বাড়ি আছে বাড়িটা বেশ সুন্দর ভাবে সাজা ডিসাইন করা আছে কালার করা আছে সামনে বাড়ির সামনে উঁ উঁ অনেক মানুষ আছে আর এমনি এদিকেও আবার জায়গা আছে ঘাস ছোট ছোট ঘাস আছে।

এদিকে তালগাছ আছে আকাশটাও বেশ সুন্দর জায়গাটাও অনেক ভালো লাগছে দেখতে-এ--

সে নিচে না না মানে নামছে আস্তে আস্তে করে নামছে জায়গাটা পুরো ফাঁকা আছে উঁ রাস্তাটা রাস্তার পাশে উঁ ই এ গাছ ছোটো ছোটো গাছপালা আছে সেদিকেও আবার গাছপালা আছে জায়গাটাও ।

এইখানে দুটো আছে। আশেপাশে দোকান আছে।

দোকান আছে দোকানে-ও গেটের পর্দা আছে পর্দাগুলা ও বেশ সুন্দর দেখতে।

চারিদিকে উঁচু ঢিপ হয়ে আছে মাঝখানে নদী আছে । নদীতে নদীতে নৌকা আছে নৌকো-ও এই নৌকে নৌকতে দুজন বসে আছে নৌকোটা চলছে নদীটাও বেশ সুন্দর দেখতে লাগছেচারিদিকে বেশ ভালো লাগছে নদীটায় দেখে ।

অনেক জিনিস আছে দোকানটাতে। দোকানটা দোকানে সবসময় কোনো কাজ কোন মানুষ নেই। দোকানটা ফাঁকা। দোকানে অনেক জিনিস আছে।